অনেক দিন পর্যন্ত সাধনা ঐটা perfect মানে ঐটা সঠিক হয়ে ওঠে না উনাদের মুখ থেকে আমরা আহ বিভিন্ন ইয়েতে শোনা যায় তুমি এই আপনি কি সঙ্গীত এর আহ মানে সঙ্গীতযুক্ত এমন ভালো মানে কুন মানে কুন তারকার সঙ্গে মানে ভালো ভাব কুন কুন সঙ্গীত ভালোবাসেন বা কেনই ভালো কেন বা ভালোবাসেন একটু বলেন যদি তাহলে আমি আমি বুঝতে পারি হ্যাঁ আপনি অনেক সুন্দর করে বললেন সঙ্গীতের ব্যাপারে আসলে সঙ্গীতের সঙ্গীত চর্চা করা আমাদের সকলের কর্তব্য সঙ্গীতের মাধ্যমে আমাদের মন এবং শরীর দুটোই ভালো থাকে আমার সঙ্গীত তারকার মধ্যে বিশেষ করে সোনু নিগম শ্রেয়া ঘোষাল কে খুবই ভালো লাগে কারন উনার উনাদের গলার সুর টা অনেক মধুর অনেক এবং খুবই ভালো লাগে যে সোনু নিগমের গলার অনেক ধরনের সোনু নিগমের গানের সুর অনেক ধরনের ভাবে করতে পারে তিনি মেয়ের গলার সুরেও কথা গান গাইতে পারেন ছেলের সুরেও গান গাইতে পারেন সুরেও গান গাইতে পারেন তার জন্য ও ওনাকে আমার খুব ভালো লাগে তারপর কণ্ঠ টাও খুব মধুর শ্রেয়া ঘোষাল ও তেমনি সেই জন্যই আর কি ভালো লাগে আপনার কি কাউকে পছন্দ হ্যাঁ singer হিসাবে সংগীত তারকা আমার তো আসলে সোনু নিগম শ্রেয়া ঘোষাল কে আমার খুবই আমার ভালো লাগে শ্রেয়া ঘোষাল তো এমন এক জন তারকা মানে এক জন সঙ্গীতজ্ঞ হমম উনার হুমম তার তুলনায় হয় না তো আর classical বলুন আর সঙ্গীতেই বলুন উনার কাছে যেন জল ভাত উনি এমন ভাবে গানের গান করেন এমন ভাবে মনে হয় যেন দেখলে মনে হয় তিনি যে গান করছেন তার মনে কোনো কষ্টই হচ্ছে না এমন ভাবে তিনি উপরের উপরের সত্ব কে নীচের সত্ব কে মধ্যে সত্ব কে এমন ভাবে বিচরণ করছেন মনে হয় উনার উনার কাছে কোনো একটা ব্যাপারই না এই উপরে সত্ব কে একদম চলে যান এমন ভাবে উপরের সত্ব কে টান করেন আমার আশ্চর্য লাগে মানে Classical জগতে মানে তিনি সেরা বলা যায় এখন বর্তমানে আমি Classical আছেই বর্তমানে আধুনিক সঙ্গীত ইয়ে সিনেমার গান গুলো আপনার কাছে যেন জলভাত এত সুন্দর ভাবে উনি পরিবেশন করেন সবাই বলতে শ্রেয়া ঘোষাল বল বলতেই অজ্ঞান আজ কাল ছেলেমেয়েরা শ্রেয়া ঘোষাল আর গান সোনার জন্য আকু পাকু করে সবসময় মানে চাই শ্রেয়া ঘোষাল এর প্রোগ্রাম দেখতে শ্রেয়া ঘোষাল এখন বিভিন্ন Program এখন তিনি judgment থাকেন দেখেছি খুব সুন্দর ভাবে হুম সবাইকে উৎসাহিত করেন যে বাচ্চারা এখন সঙ্গীতের competition করছে বিভিন্ন channel নাম দিচ্ছেন তারা কিভাবে গান করছে এগুলো কিন্তু খুবই আকর্ষণীয় আমি ভাবছি শ্রেয়া ঘোষালের মতো সবাই যেন গানের practice করে এবং গানের practice করার পরে একটা নিজের হ্যা জায়গা তৈরি করতে পারে আর আপনি যখন গানের চর্চা করছেন আর আপনি চেষ্টা করবেন এই গান তা কীভাবে সঠিক করা যায় খুব সুন্দর ভাবে গানের মানে পরিবেশন করা যায় হু গান আসলে আমাদের জীবনের একটা অঙ্গ হওয়া প্রয়োজন সতিকারী সঙ্গীত টা একটা জীবনের হ্যা প্রধান অঙ্গ হওয়া প্রয়োজন সঙ্গীতের মধ্য দিয়া আমাদের জীবন টা সুন্দর কাটাতে পারি আর কি বলব সঙ্গীত নিয়ে অনেক কোথায় তো হল হ্যা আমার মনে হয় সঙ্গীতের সঙ্গে যুক্ত অনেক যে তারকারা আছে তাদের জীবনী খুবই আমাদের জানা প্রয়োজন তাদের কে আমার আমাদের জীবনী সম্বন্ধে তাদের জীবনী সম্বন্ধে আমরা জানলে তারা কিভাবে কিভাবে struggle করে

এখন মনে হয় সঙ্গীতের বিষয় আমাদের আমরা অনেক টাই অবগত হয়েছি আরও কিছু সঙ্গীত আরো আলোচনা হবে এখন আপাতত আমার সময় হচ্ছে আমি এবার রাখছি professor পং শঙ্কু ও আশ্চর্য পুতুল আজকের আমরা জীবনে একা স্মরণীয় দিন আজকে আমাদের doctor করেছে আমরা গত বছরের সাধারণ করলেও এই আর কেমন আশ্চর্য সুন্দর গণদী পুষ্পক পুষ্পক নতুন ফল যে তৈরি হতে পারে সেটা আমাদেরকেই

বিজ্ঞানের সঙ্গে আমাদের আমার দুই লবন্তের যে আমার দেখেই এবং কাগজ লেখালেখির লেখালেখির ফলে আমরা এই আবিষ্কারের কথা বিদেশে ছড়িয়ে পড়ে আমার আজকের এই চন্দনের জন্য খালি dairy র তাই এখন diary লিখতে বসে তার অতি মন তার ভেবে সুইডেন আর আগে

প্রায় চব্বিশ ঘন্টায় সূর্য দেখে কিন্তু সে সূর্য কেমন গোটালে নিজের চেয়েও সব সময় মনে হয় সন্ধ্যা হয় আছে শীতকাল যখন রাত রাতে চাস তখন না জানি লোকের মনের অবস্থা হয় কেমন হয় শুনছি ছ মাস রাতের পর প্রথম সূর্যের আলোয় দেখতে এখন লোকে নাকি অন্ধ ঋতু রেখার কাছাকাছি থাকি তারা বোধ হয় ভালোই আছি রে উত্তরে ঠান্ডা দেশে যারা থাকে হিংসে তোরে কোন কারণ নেই এই কাজে নেওয়া যারা

চুলটাকে সঙ্গ আলোর সঙ্গে হয়ে এটার এটা কানিও এসেছিলাম নেওয়া যাবে তখন তখন পরীক্ষার কারণ সেখানে নাকি বলে ইঁদুর জাতীয় ও যাতে এক অদ্ভুত জানোয়ার বাস করে শীতের দিন বড় এক আশ্চর্য প্রাণী বছরের কোন একটা সময়ে এরা উম কলতার কাছে জঙ্গল থেকে বেরিয়ে সমুদ্রের দিকে যাত্রা করে পথে শিয়াল নেকড়ে ঈগল পাখি ঈত্যাদি আহ আক্রমণ আগ্রহ কোন সময় সমুদ্রে পৌঁছে সমুদ্রের জল ঝাপিয়ে পড়ে আত্মীয় আত্মীয় করে দুঃখ বিষয় এই হচ্ছে বোঝার আর সপ্তাহ থেকে দূরে কারণ থাকতে কাগজ পড়েছিলাম । নর সময় তার মৃত্যু হয় পক্ষ থেকে এটা সম্ভব হয়নি তার দ্বারা সেটা কি হয় দেখতে মেয়েকে যারা কথা ভাবছিলাম রাতে দিনের পর hotel ফিরে কিছু পরে আমরা আঘাতে দরজায় ধোকা পরে তখনও আমরা তুলে দেখি একটা মাঝে মাঝে ভদ্রলোক চোখে সোনার তার চশমা আর সেই চশমার পুরো কাছে এর পিছনে একজোড়া তীক্ষ্ণীর যোগ ভদ্রলোক ঠোঁট ফাঁকা করে গল্প হয়েছে যখন তার পরিচয় দিলে তখন লক্ষ্য করলাম তার তার একটা দাঁত সোনা দিয়ে বাঁধান তার জানলায় তার তিনটে শহরের নাম

পর আসল মানুষের মতই কেবল সহজে এর ছ ইঞ্চি বেশি হয় সে কথা সেইখানকার বিনয়ের তিনটি কিন্তু ভাব করে বলে আপনি যদি আমার এখানে দিন কত ওয়াজ্জিত অগ্রহণ করে তা আমি অন্তত অন্তত হবো সে কাঁদতেছে তারপর একটি পুতুল প্রতিকৃতি গড়ে নিতে পারব লিঙ্গ কুসন্ড আর বলে যে তার নাকি কোন বিখ্যাত ভারতীয় পুতুল মৃত্যু নেই এবং এবং আমি এই তবে রাজি হয়ে নাকি তিনি নিজের ধন্য মনে করবেন, কথায় কথায় আমি লেবু সম্পর্ক জানাবার আগ্রহটা প্রকাশ পেয়ে গেল তাই ভদ্রলোক বলে এই সন্ধ্যায় বনে বনে ও বাদরে ঘোড়া, তার বাড়িতে নাকি একটি এবং সংগ্রহ করে আমাকে দেখতে পারেন এরা পরে আমাদের আমার কিছু বলার রইল না আগে বৃহস্পতিবার ভদ্রলোকের সঙ্গে নেওয়া যাত্রা করে উত্তরা করেছি দুই দিন হল ছেলেটি শহরে এসেছিল ন নইলে উত্তর পর্যন্ত কিন্তু প্রতিটা শহরে ভারী মনে রেখো আশেপাশের চাওয়া খালি এক রয়েছে এক শহরে পশ্চিমদিকে প্রহরীর মত দাঁড়িয়ে রয়েছে তোমরা ছয় হাজার থেকে মতো height কাজে আমাদের হিমালয়ের একটি সিংহের কাছে দিলে বলে মনে হবে কিন্তু উচ্চারণের অধিকার করে আমাদের phone করো ওম যত্ন তার বাড়ি কোথায় কোন বাড়িটাও চোখে পড়ে না মনে অন্য মধ্য মধ্যে যেন পরিবেশের রয়েছে আমার দিদি বাড়ি ও নিরিবিল জায়গায় দিয়েছে তৈরি করলাম করেছিলাম আমি আমি দেখা হয়নি দু-এক দিন সময় চেয়ে নিলাম কারণ আমি হেঁটে কিছুটা সময় নিজে waste করেছি

বৃষ্টিতে ও নয় কিন্তু যখন দুইজনের চুপচাপ বসে খাচ্ছি আর বসে থাকি তখন মাঝে অনুভব করি যে যে একটু দূরে আমার মুখের দিকে চেয়ে আছে দোকানে এর কারণটা জিজ্ঞাসা না করে পারলাম না তিন বিন্দুমাত্র বিন্দুমাত্র হয় না হলে বলে কোন লোকের আবার আবার আগের কিছুই যদি মনে করে তাকে দেখা যায় তাহলে মৃত্যু আমায় কিন্তু কাজ সহজ করে যায় এবং যার দাঁড়াতে তাকে আর একটা না দিয়ে পথে দাঁড়িয়ে বা বসে থাকা হয় না আমরা আরেকটা প্রশ্ন প্রশ্ন করার চেপে রাখলেন চেপে রাখেন বললাম না বললাম আপনার পুত্র গুলি কবে দেখবেন বড় পুতুল হয়ে কিন্তু বলল পুতুলগুলো এই হলো পরে আমার চাকার আসনগুলো পরিষ্কার করলে পরকাল সন্ধ্যা নাগাদ সেগুলি দেখতে পারবো আশা করছি আর যিনি

ঘরে ফিরে কিন্তু তখনো পর্যন্ত উত্তর যেন কাটিয়ে উঠতে পারেনি তাই আজকের ঘটনা পরিষ্কার করে লিখতে রীতিমতো অসুবিধা হচ্ছে আজ সন্ধ্যাটাই সন্ধ্যা বলছি ঘড়ির time জানুয়ারি আর এখানে সত্যি দিন রাত কোন তফাৎ বোঝা যায় না তার বৈষম তো এই যে গোপন দরজা খুলে ধরানো সিঁড়ি আমাকে মাটির নিচ একটা ঘরে নিয়ে গিয়ে তার পুতুল দেখালো আমি এইরকম আশ্চর্য জিনিস কখনো দেখিনি টেবিলের উপর রাখা কাচের অভ্র ঢাকা যে জিনিসগুলি দেখলাম সেগুলি পুতুল বলতে বেশধারা বউ করার জগৎ ওদের তফাৎ কেবল যে যেগুলি এবং তাদের কোন ইন মোট মোটামুটি বলা যেতে পারে যে আসল আয়তন যা তার দশ ভাগের একভাগ সব ছোট পুতুল রয়েছে সব নামকরা লোকের এদের সঙ্গে যদি আমার আগে পরিচয় ছিল না তার মধ্যে রয়েছে । ছয় number যেই পুতুল ডানা কেটে গাড়িতে উঠে ডানা ঝাপটায় দাঁড়িয়ে আছেন তিনি হলেন হলেন পরলোগত বিধি তুমি দুটি প্রতিনিয়ো আমার বন্ধু ছয় বছর আগে marine এর সন্ধ্যায় ঘুরে ঘুরতে নেওয়াই যারা মৃত্যু হয় অতুল দেখে বুঝে পারলাম হিসেবে এইগুলি এমন পদার্থ দিয়ে তৈরি যা নাকি মাথার চুল like চান্দা চোখের তারা সবই একেবারে জীবন্ত বলে মনে হয় নতুন দেখাতো নিজের তো বন্ধ হবার যোগার তোমারও তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তুই জিজ্ঞাসা করল কি হলো এ কে? কে কে নাকি বললাম তার আলাপ হয়েছিল প্রায় বন্ধুত্ত্ব এর কবর ও কাজে ওরা মৃত্যু বলে মনে হয় শুনেছিলাম তাই হয় তবে আমার ভাগ্যটা খুব ভালো মৃত্যুর কয়েকদিন আগে আমার এখানে এসেছিলাম তার তখন যাদের পুতুল দেখতে পাবে সকলে আমরা বাড়িতে থেকে আমাকে setting দিয়ে গেছে আর কে কে গোটা ঘরের চিংড়ি দিয়ে উপর ওঠার সময় থেকে তোমার পাখির কাজ শুরু করব আমি ঘরে বসে বসে diary লিখলাম আগের দিন হাসি মুখ আর মনে পড়ছে কেন মানুষ যে মনে পৃথিবী তৈরি করা সম্ভব হতে পারে তাই মনে কল্পনার করতে পারিনি

স্বাভাবিক বলে মনে হয় আশা করি আশা করি মূর্তিটি আমার মূর্তিটি আমার সমানের গর্ভে যারা মশা নিজের চোখে দেখার যুগ হবে কালো সকাল বরং একে প্রশ্ন করে দেখব দেখি না

গন্ধ নাকে আসলে ঘুমটা জেনে গিয়েছে গন্ধ অনেকক্ষণ কিছু কিছু পরিচিতি এবং বড় জিনিসের মেশানোর কি নতুন গন্ধ, চেহারার মধ্যে গল্প সাকেদ ও Oxide এছাড়াও কেমন যেন একটা মিষ্টি মিষ্টি গন্ধ সেই calcium ও পাওয়া বা অন্য কিছু হতে পারে মোট কথা এই বাড়ির কিংবা বাড়ির আশেপাশে কোথা থেকে Chemical নিয়ে কাজ চলেছে সন্দেহ আরো দৃঢ় হল, সকালে বুড়ো চাচার হাই এন এসে বলল বাবু একটা বেরিয়েছেন, আপনাকে অপেক্ষা না করে নিজে খেতে নিতে বলছেন বলছেন খাওয়া-দাওয়া সেই বাড়ির ভেতর এবং আশেপাশটাই একটু একটু পাইচারি করে দেখলাম এখন সেখানে ঝোপঝাড় ঝোপের পেছনে একটু এবং টুকরো করেছে ধরা বৃন্তে এসে বনের দেশে আমরা মনে কর কোন সন্দেহ রইল না পুতুলগুলো পেছনে আইসা বৈজ্ঞানিক কাজটা কি রয়েছে আমার দেখে সেসবগুলো গুলো দেখা অত সহজ নয় একটা কাজ বল মনে খোঁচা দিয়ে যে বৈজ্ঞানিক যে আজ একজন বৈজ্ঞানিক কাছে নিজের শিল্পী বলে পরিচয় দেবে কেন? কারণ ওটা যখন ঘরে যখন ডেকে নেয় ভাই একটুও বিজ্ঞানী পড়তে তার যাইনি কিছু বলতে পারলো না একা, ঘরে বসে থাকতে থাকতে মাথা ওর বুদ্ধি গেল দিনের বেলা পুতুলগুলো আর একবার দেখে দেখে পড়ল কেমন হয়? গুপ্ত ঘরে দরজা টা খোজার একটা সংকেত আছে দরজা হাতালো কিছুক্ষন এদিকে ওদিকে ঘুরিয়ে তার খোঁজাইয়ের টান দিলে খুলে যায় গতকাল নিয়ে একবার ডান দিকে করা কবার বামদিকে ঘুরিয়ে তার টানটা দিয়েছিল সেটা আমি মনে মনে মুখস্থ করে রেখেছিলাম সাধারণত লোক কাজ সম্ভবত হয় না হাসানকে দেখে বলল আমার একে জরুরী Telegram পাঠানো দরকার পাঠানো দরকার তুমি যদি কাগজে করতে দিতে তাহলে আমার ঠান্ডা দেশে একটু ঘাস যতটা পথ আর তো ভরা পাচ্ছি না আর তো অবশ্য ততটাই রাজি হয়ে গেল এবং আমি আমার বাড়ির চারক্ষো নামে নামে একটি আজগুভ আজগুবি telegram লিখে হাসানকে টাকা দিয়ে পাঠিয়ে দিলাম। হাসানও ওর রওনা হবার পর আরও পাঁচ মিনিট অপেক্ষা করে আমি বাড়ি গেলাম। বাইরে রাস্তা দিয়ে দাড়ালাম এদিক ওদিক তলা বহুদূর অব্দি দেখা যায় liquids কোন চিহ্ন দেখানা দেখলাম না বুঝলাম সে ফিরলো minutes পনেরো আগে নয়। ভেতরে ফিরে সে তো দরজায় গিয়ে তো হাত এদিকে ওদিকে ঘোরানো শুরু করল শুরু করল যত সময়ে একটা খট শব্দে দরজা খুলে গেল পকেটে Torch torch torch ছিল সেখানে জেলে জেলে ঘোরানো সিঁড়ি দিয়ে নেমে গেলাম গুপ্ত ঘরে পৌঁছে এর পরে কাঠের চোখা গুলোর উপর আলো ফেলে দেখতে শুরু করলাম। কালকের চেহারা টা কোন দৃশ্যের বিশেষ তফাৎ চোখে পড়ে না এক Number সেই ইটালিয় গায়ের না বোধহয় মানিয়ে বাড়তিরা দুই এর তিন এর পর্যন্ত আর Claim টা এর জাপানি চাতুরে half টির মত Purchase এর নামে জানি বলে মনে হয় যে আর ছয় আমার বন্ধু যাকে দিয়ে আমার দরজা কিন্তু একদিন খোঁজার খোঁচার দিকে এগিয়ে গেলাম। খোঁচাগুলো যেরকম জিনিস এর আগে দেখিনি কখনো এইরকম কাঠের আবরণ থাকে মন্দিরের চূড়ার মত যারা অনেকেই সবাই ভালো করি কিংবা মূর্তিটা ঢাকা দেওয়া থাকে যেরকম কিন্তু তফাৎ যে এই

ইচ্ছা করলে পুরনো টানার হাত দিয়ে তুলে ফেলতে ফেলা হয় আমি মুখ লাগিয়ে দিয়ে পুতুলটা দেখে দেখতে লাগলাম। দেখতে দেখতে মনে হলো গতকালের ধনী সঙ্গে যেন সামনে একটু তফাৎ কালকে যেন ডান হাতের পকেটের মধ্যে আর এক একটু বেশি ঢোকানো মনে হয়েছিল তাই পুতুলগুলির অঙ্গ-প্রত্যঙ্গ যারা নারানোর ব্যবস্থা করেছে মাঝে মাঝে দরজা খুলে তা দাঁড়িয়ে ভঙ্গিটা বদলে যায় কিংবা হয়তো পুতুল পুতুলগুলোকে ঝাঁপায় করে সময় হয় বা

দিতে কেমন জানি সংকোচ বোধ হয় তাই ঝাপানি তা করে পুতুল ঢাকনার খুঁজে। খুঁজে সেটা আস্তে হাত তুলে নিলাম নিয়ে বুঝলাম যে হাত না পড়ানো কেন উপর নিচে রাখা পুতুলের একেবারেই আকার এবং অন্য কাঁচের ঢালা চাপা দিয়ে ঘোরানো সিঁড়ি দিয়ে উঠে গুপ্ত দরজায় বন্ধ নিজের ঘরে ফিরে এলাম। দিতি সিঁড়ির দ্বারা বেরোবার সময় দুপুরের খাবার তাকে বললাম আজকে পড়াশুনোর পড়াশোনা করার ইচ্ছা হচ্ছে তোমাদের ওখানে বেশি বেশি ভালো একটা পাওনি তার আগে একটা যাওয়া যায় কি,

বেরিয়ে পড়লাম মনে হয় তেমন তেমন একটা সন্দেহ উঁকি মারছে যে কারণেই কিছু পুরনো খবরের কাগজ, ঘাটানো দরকার পড়ে পড়েছিলাম তাহলে তিন ঘন্টা library তে বসে Time এর কাগজ, File মনে গভীরে সন্দেহ উত্তর বোনায় তাই দিকে নিজে বাড়ি ফিরলাম দুই বছর আগে এগারোয় september সেটা কাগজের আর বলতো মৃত্যুর সংবাদ পড়ে পড়ে জানতে পারলাম যে কি আগে, আগে বি্রিয়া কিভাবে কোথায় মারা গিয়েছে তা জানা যায়নি নইলে নইলে ভ্রমণ কালে তিনি, নিখোঁজ হয়ে যান তাকে খোঁজ দেখা দিয়ে ভ্রমণে দেখতে এক লোক নৌকায় চাপতেসেই নৌকায় নৌকার খোঁজ, পাওয়া যায়নি কাগজে ধরো কাগজে ধরো নেওয়া হয়েছিল যে নৌকা ডুবিয়ে ফেলেছে তাদের বিরিয়া মৃত্যু ঘটে, ভয়ান তো কেবল মৃত্যুর সংবাদ পড়লাম যে সকলেই বিরিয়া নিজের হয় এবং, সকলকেই অন্য অনুসন্ধানের পর মৃত্যু বলেই ধরে নেওয়া হয়েছে বাড়ি ফিরে গিয়ে বালি দিন সভা সভাগুলোকেই,

শঙ্কু তুমি মদ খাও না আমার দেশে এই ভালো ওখানে নিখুঁত নিখুঁত চোখে দেখবে নাকি আমার অব,

ডেকে কাছে আনতে কেমন জানি একটা সন্দেহজনক গন্ধ পেল তার সাহায্য খানি চুমুক দিয়ে, সেটাকে এমন্‌